একটা বড় মাঠে পরপর সারি দিয়ে দশটা সাদা গাড়ি দাঁড় করানো আছে।

এবং পিছোনে আরও দুতিনজন লোক সেই ক্রীড়াঙ্গন কেন্দ্রেএ ব্যায়াম করতে দেখা যাচচ্ছে।

এখানে এক মৎস্য বিক্রেতার দোকানের ছবি তোলা হয়েছে এক ক্রেতার দ্বারা --